hello

ওয়া আলাইকুম আসসালাম জীম ভাই কি অবস্থা আছি আল্লাহামদুল্লিয়া ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আছি মোটা মুটি ভালো তবে job sector নিয়ে একটু চিন্তায় আছি future এ কি করবো না করবো ও হ্যাঁ শুনছিলাম আপনি তো যে চাকরির জন্য চেষ্টা করছিলেন আর কি চেষ্টা এখনো পুরো দমে শুরু হয় নি যেহেতু এখনো এক বছর আহ বাকি আছে পড়াশোনার ও মানে honours final চলছে আপনার final year চলছে এখন এখন তো একুশে শুরু করেছে যেহেতু আগে থেকে না করলে মানে job পাইতে তো ধরো time লাগে আগে থেকে যদি build up না করি তাহলে তো পাওয়াটা সাথে সাথে পাওয়াটা কঠিন হয়ে যাবে হ্যাঁ আমার ও আপনার মতো অবস্থা আমিও মনে করেন এই honours third year এ পড়ছি এখন থেকে মনে করেন ওই যে inter-pass এর যে চাকরি গুলো আছে সেই গুলোর আর কি চেষ্টা চালাচ্ছি কয়েকটা আবেদন ও করছি ও আপনি কি government job এর প্রতিচেষ্টা করতেছেন নাকি private-job এর ইচ্ছা না মনে করেন হাতে তো time আছে এখনো অনেক কিছু দিন government job এর জন্য try করবো তারপর যদি না হয় তাহলে এমনি যেকোনো company তে ঢুকে যাবো ও আচ্ছা তো government job এর মধ্যে কোন grade এর job এ apply করবেন এখন মনে করেন আপনার রেলের একটা railway circular দিয়েছে ওটা আবেদন করেছিলাম তারপরে BRTA তে দিয়েছিলো BRTC তে দিয়েছিলাম মানে এগুলাতে সবগুলা থেকেই আবেদন করছি আর কি ও আচ্ছা তো এখন কি হয়েছে একটাও না কি ওরা honours pass করতে চাচ্ছে মানে honours passed student না না ওই গুলা হচ্ছে inter-pass ই এখন হচ্ছে ওই একটা পরীক্ষা মানে এই মাসে দিচ্ছে তাও দেখি এখন এই ঠান্ডার পিছনে Dhaka যাওয়া আসায় একটা ঝামেলা হচ্ছে আর কি বুঝছেন।

বেশির ভাগ চাকরির viva বলেন বা যে written পরীক্ষা বলেন সবইতো হয় বেশির ভাগই হয় ঢাকা কেন্দ্রীক একদম বড়ো বড়ো circular ছাড়া তো যারা ঢাকা বাইরে থাকে তারা আসা যাওয়া করতে হ্যাঁ আসা যাওয়ার খরচ হচ্ছে আপনার থাকা খাওয়ার খরচ হচ্ছে তবে একদিক থেকে সুবিধা যেন কারণ তারা এই পরীক্ষা টা বৃহস্পতিবার আর শুক্র বারে দেই হ্যাঁ তবে ঢাকাই রাখার একটা সুবিধা হচ্ছে দুর্নীতি chance টা একটু কম হ্যাঁ আপনাকে মফস্বল area বা উপজেলা area তে অনেকে দেখা যাই যে পরীক্ষার কেন্দ্র দখল করে বা রাজনৈতিক power খাটিয়ে এর অসৎ উপায় অবলম্বন করতে চাই ঢাকা তে এটা নাই বললে ভুল হবে আছে তবে এই হচ্ছে

হ্যাঁ সেটাই তা আপনার মানে কেমন job করার ইচ্ছে আর মানে আর চাকরি বাকরি নিয়ে আপাতত কি plan করছেন বলেন একটু শুনি so আপাতত প্রথম যখন honours এ ভর্তি হয়েছি তখন ভাবছিলাম সরকারের চাকরির দিকে একটু ঝোঁক ছিল বিশেষ করে BCS এর দিকে তারপর এক বছর পর মনে হলো না BCS বাদ দিয়ে এখন একটু bank আর দিকে focus দি এর পর bank থেকে focus সরে এখন তো আর chartered accountancy এর CA ওই দিকে ভাবতেছি CA করবো কি না মানে CA এর কাজটা কি CA এ সম্পর্কে জানি না তো আগে যে দুটা জিনিস বলেন না ওই দুটার সম্পর্কে জানি আর কি CA হচ্ছে যে accountant আর কি যারা accounting related এর কাজ যারা করে financial কাজ যারা করে যেমন ধরুনএকটা company তে manager তো অনেক ধরুন থাকে না একটা হচ্ছে financial manager

মানে এগুলোতো মানে ছোট খাটো company তে না এই গুলো বড়ো বড়ো company এর জন্য training নিবেন যাতে আপনার ভবিষ্যতে তারাই আপনাকে টেনে নেই তাই তো ওদের কাজের জন্য ও মূলত মনে করেন এখন আমাদের তো চাকরির বয়সী এখন একত্রিশ বছর পর্যন্ত তো আমি ধরেন কি বলতেই এই বছর হলো এখন কয়েক বছর চেষ্টা করতে থাকবো তারপরে যদি না হয় তখন দেখা যাচ্ছে কোনো company তে ঢুকলাম বা তখন কোনো একটা plan নিয়ে কোনো একটা business এ ঢুকে গেলাম হ্যাঁ একতিরিশ বছর নাকি তিরিশ বছর আমার জানা মতে ছিল তিরিশ বছর ছিল এখন কি সময় বাড়াইছে নাকি না না তিরিশই আছে ও আচ্ছা মাঝখানে শুনলাম অনেক আন্দোলন চলতে ছিল চাকরির বয়স সীমা বাড়ানোর জন্য পঁয়ত্রিশ বছর বাড়ানোর জন্য আর ভাই চাকরির কথা বললেন না এই যে quota এর জন্য যে আমাদের যে সাধারণ মানুষের যে ভোগান্তি এর কোনো শেষ নেই হ্যাঁ যে কত ধরণের যে quota বিশেষ করে সরকারির চাকরির quota এর অনেক প্রাদুর্ভাব অনেক বেশি এই quota এর কারণে দেখা যাই যে মেধাবীরাও চাকরি পাই না আহ মানে যোগ্য পদ যাদের তারা পাচ্ছে না যারা অযোগ্য তারা পাচ্ছে আর কিছু দিন আগে primary আর মানে যারা ফলাফল দিচ্ছিলো ওইটা কি দেখছিলেন কতজন নিয়োগের ফলাফল প্রকাশ হয়েছিল নিয়োগ primary ব্যাপারে তেমন একটা ধারণা নাই আপনি বলেন একটু ধারণা দেন আমাকে

পঁয়ত্রিশ হাজার না কত জন আহ নিয়োগ করে তার ভিতরে পঁচিশ হাজার জনই মেয়ে বুঝছেন এমন একটা পরিস্থিতি আহ আর জন্য আবার আলাদা quota আছে তাই না? হয়তে পারে যে মেয়ে নিয়ে বেশি মেয়ে নিয়ে তো দেখছি কিছু দিন খুব সমালোচনা হচ্ছিলো যে মেয়েদের এত চাকরি দেয়ার কি দরকার তারা তার family সামলানো সব কিছু করে ছেলেরা এখানে মেয়েদের এত প্রাধান্য দেওয়ার কি আছে আজকাল আবার মেয়েরাও করতেছে এখন তবে যে বিষয় গুলো সম্ভবত পঞ্চাশ ষাট percent quota এত বেশি থাকাটা উচিত না যদি আরো কমায় আনে তাহলে ভালো হবে। হ্যাঁ তারপরে আমার এক বন্ধু হুয়া তো কাল কি পরশু দিন বিদেশ চলে গেলো কাজ করার জন্য মানে আমার একসাথে honours এর primary থেকে পড়ছি একসাথে honours করছি সে আমারও বয়সী বন্ধু একে তো এই অবস্থা দেশে থাকলে তো যখনই চাকরি বাকরি পাইবো ততদিনে আমি বাইরে কিছু একটা করি পরে দেখা যাচ্ছে পাঁচ সাত বছর পরে বাংলাদেশ এসে আমি একটা ব্যাবসা খুলে বসতে পারবো আর সেই জায়গায় তুইও থাকবি কারণ তোর এখনও প্রতিষ্ঠিত হতে পাঁচ সাত বছর লেগে যাবে ভালো একটা চাকরি পাইতে একটা ভালো জায়গায় যাইতে কিন্তু তার ভিতরে আমি বাইরে থেকে কিন্তু সংখক টাকা গুছিয়ে নিয়ে আসলে আমি কিন্তু দেশে একটা ভালো

আসলে বাংলাদেশের পড়ালেখার যে অবস্থা একদম ভালো জায়গা পড়াশোনা করতে না পারলে সব থেকে ভালো এই inter এর পরে বিদেশ চলে যাওয়া।

না আমার কিছু কিছু বন্ধুতো nineteen ও পড়েছে তখন দেখছি যারা পড়ে যাচ্ছে তারা করছে ওই সময় না যে ভুল হয়েছে তারা এখন দেখছে honours করতে করতেও করছে ভাই এই দেশে কিছু হবে না আর পড়াশোনা যে উল্টোপাল্টা নিয়ম এইগুলো মেনে চলা সম্ভব না আর চাকরি পাইতে গেলে অনেক ঝামেলা আবার কিছু কিছু চাকরি তো মনে করেন সুপারিশ টাকা ছাড়া ও হয় না low grade এর চাকরি গুলিতে সরকারি চাকরি গুলোতে এটা অনেক বেশি BCA

তার ওপর আবার private job ক্ষেত্রে দেখা যাই reference ছাড়া আবার হচ্ছে কিছু সংখ্যক পড়েন আপনার সরকারি চাকরি বেসরকরি চাকরি তেও করছে মানে যে company র বিভিন্ন sales manager sales men এই গুলা আর বেসরকরি তে বেশিরভাগ সময় দেখা যাই যে reference এ চাকরি হয়ে যাই যাদের reference নাই তাদেরই মূলত সমস্যাটা হয় সব মিলেই মোটা মুটি মনে করেন এখন আর কি চাকরির পড়াটা শুরু করলাম BCSpriliminary job-solution এ আছে না ওই যে job-solution বইটা কিনছি

আরে মনে করেন সব মিলেই একটা তারপর tension আছে কি দিয়ে কি চাকরি হবে কি হবে না সব সব মিলাই total একটা ঝামেলার সম্মুখী হ্যাঁ তবে আমার মতে আবার BCS দিতে চান তবে সব চাইতে ভালো হয় হচ্ছে basic বই গুলো নিবে ধরেন সে যে subject আসে ওই যে subject এর আলাদা আলাদা বই কিনে পড়তে হবে সব জায়গায় ভালো হয় এর পর সবকিছু করা হয়ে গেলে basic clear হলে তারপর hello ভাই hello

hello hello আমার কথা শুনা যাচ্ছে? হ্যাঁ আমি সরকারি চাকরির ব্যাপারে যেটা বলতেছিলাম আর কি শুরুতে আহ মানে job solution না নিয়ে আপনার basic বই গুলো নেন

আহ তারপর basic গুলা clear হয়ে গেলে তারপর আপনি

হ্যাঁ আমি যেটা বলছিলাম আপনি hello আমার কথা শুনতেছেন

হ্যাঁ আপনি কি আমি না সমস্যা নাই আসা করি সমস্যা হবে না আমি বলতে ছিলাম সমস্যা হবে না আসা করি ও আচ্ছা হ্যাঁ ভাই তারপরে মনে করেন এখন বাইরের দিকে চাকরি বাকরি করতে গেলে খাওয়া দাওয়ার মনে করেন একটা বড়ো সমস্যা আছে সেটা নিয়েও একটা বড়ো চিন্তার বিষয় সব কিছু বিবেচনা করতে হবে ওকে এখন এখন সরকারি চাকরি করতে চাইলে একটা ভালো option তো তবে এখন সরকারি চাকরিতে দেখেন অনেক বেশি competition হ্যাঁ সেটাই সেই জন্য আমার অনেক বন্ধু বান্ধব মানে আর কি এমনি চাকরি করছে সাধারণ চাকরিতে ঢুকে গেছে অনেকে হ্যাঁ আপনার microphone একটু কাছের আনেন ওই যে platform এর কাছে

প্রচন্ড পরিমানে পড়া লাগে যে সারাজীবন এ যে পরিমানে পড়া হয়নি তার তুলনায় দ্বিগুন পড়া লাগবে কিন্তু সেই পড়াটা তো মনে করেন এখন সেই ভাবে সময় হয়ে উঠে না আর কি তো সব মিলায়ে এই একটা বড়ো ঝামেলা এখন ভেবে দেখেন কি করবেন এখন তবে try করাটা ভালো হবে সরকারি চাকরি আপনার যেহেতু বয়স আছে বেশ কয়েকদিন তো আপনি এক দুই বছর try করেন বা সর্বোচ তিন বছর try করেন এখন BCS এর পাশাপাশি সরকারি bank আছে ও গুলোতে try করেন বা বিভিন্ন মন্ত্রালয় আছে ওগুলোতে try করেন কোনো না কোনোটাতে আশা করি হয়ে যাবে আর দুতিন বছর try করার পরও যদি না হয় তাহলে pirate/private job এর দিকে যাওয়াটাই better হবে আমার মতে হ্যাঁ আমি চাচ্ছি আপাতত একটা private job এর line ধরে রেখে তারপরে অন্য কিছুর দিকে যাওয়া আর কি হ্যাঁ আপনি তো এখন fourth year আছেন না কি third year এ

তাদের সাথে পরামর্শ করেতে পারেন বা আপনার teacher এর সাথে পরামর্শ করতে পারেন আশা করি উনারা আমার চাইতেও better solution দিতে পারবেন হ্যাঁ তারা তো বলছেন এখন থেকে চাকরির পড়া শুরু করে দাও english টা ভালো করে practice করো অঙ্কটা সেই ভাবে করো করতে থাকো যার ফলে আস্তে না আস্তে একটা না একটা সমাধান হয়ে যাবে আর কি বিশেষ করে english math এই দুটোর ক্ষেত্রে বেশি গুরুত্বপর্ণ তাছাড়া computer skill টাও বেশ ভালোই দরকারই computer skill যা হোক মোটামুটি আছে আর কি এই ব্যাপারে সমস্যা নেই হ্যাঁ আজকাল কার যাদের বাসায় computer আছে তাদের তো বেশ সুবিধাই এখন online এ বা youtube এ বেশ ভালো ভালো computer skill শিখার জন্য বেশ ভালো হবে হ্যাঁ আহ সেটাই জানেন টুকটাক মাঝে মাঝে দেখি আর কি হ্যাঁ তাছাড়া আপনি চাইলে আপনার যে course এর কথা বললেন ইংরেজি তারপর math এগুলা online এ বেশ প্রয়োজন ভালো ভালো তার course করা থাকে ওনাদের কাছে পড়তে পারেন ওদের কাছে বলে ভালো guidelines পাবে job এর guideline ও পাবেন হম হ্যাঁ সেটাই আর কি আচ্ছা ভাই তালে ঠিক আছে অন্য আর একদিন কথা হবে আপনার আল্ল্হাফিস

ছত্রপতি শিবাজী ভোসলে আনুমানিক ষোলোশো সাতাশ বা ষোলোশো তিরিশ। তেসরা এপ্রিল ষোলোশো আশি ছিলেন একজন মহান মারাঠা যোদ্ধা এবং তিনি তার নেতৃত্বে মুঘলদের পরাজিত করে পুনের মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই ভগবান শিবকে মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতাও বলা হয়। ষোলোশো চুয়াত্তর সালে শিবাজীকে মহারাজের মুকুট দেওয়া হয়েছিল এবং ছত্রপতি মর্যাদা দেওয়া হয়েছিল। প্রথম যুদ্ধ

শিবাজী মহারাজ সাহাজি ভোসলে এবং জিজাবাই রাজমাতা জিয়াও এর কাছে আনুমানিক উনিশে ফেব্রুয়ারি ষোলোশো ত্রিশ মহারাষ্ট্র সরকারের মতে শিব মেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদের মতে ষোলোশো সাতাশ সালের ছই এপ্রিল বা প্রায় আরেকটি জন্ম তারিখ আছে। তার শৈশব কেটেছে তার মা জিয়াউরের নির্দেশনায়। তারা সকল শিল্পে পারদর্শী ছি ছিলেন। শৈশব, তিনি শৈশবের রাজনীতি এবং যুদ্ধবিদ্যা অর্জন করেছিলেন। সেই ফসলেরা উপার্জিত অন্তর্গত ছিল যা মূলত কর্মী বর্ণের ছিল। তার পিতা একজন মারাঠা সেনাপতি ছিলেন এবং দাক্ষিণাত্য সালতানাতের অধীনে কাজ করতেন। তার মা জি জিজাবাই যাদব বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা একজন শক্তিশালী সামন্ত প্রভু ছিলেন। শিবাজীর জন্মের সময় দাক্ষিণাত্য ক্ষমতায় তিনজন ইসলামিক সুলতান ছিলেন সিরাজপুর, আহমেদ নগর এবং গোলকুন্ডার সুলতান প্রায় সহজে তারা তাদের মধ্যে তাদের অনুগত স্থানান্তরিত করেছিলেন। কিন্তু তারা সর্বদা তাদের পুনের জায়গার জায়গীর এবং তাদের ছোট সেনাবাহিনী রেখেছিলেন।

ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন আমাদের দেশের একজন মহান মালিক এবং সাহসী রাজা। তার মায়ের নাম ছিল জিজাবাই। জিজাবাই ছিলেন একজন আদর্শবাদী নারী। জন্ম শিবাজী মহারাজ ষোলোশো সাতাশ সালে মহারাষ্ট্রের শিব মেরি ফোর্টে জন্মগ্রহণ করেন। এই দুর্গে দেবী শিবায় এর একটি মন্দির রয়েছে। জিজাবাই একই দেবী নামানুসারে তার নাম রাখেন শিবাজী। গুরু, শিবাজীর গুরু ছিলেন দাদাজী কুন্দদেব। তারা শিবাজীকে সব ধরনের অস্ত্র ব্যবহার করতে শিখিয়েছিলেন। বড় হয়ে শিবাজী তার